তোমার এই সময়ের আলাদা একটি মজা রয়েছে আলাদা তোমার ইয়া রয়েছে ফসলফলাদি ফলে এই সময়ে তারপর দেখা যাচ্ছে এই সময়টাতে বিভিন্ন রকম অনুষ্ঠান কর্মসূচী পালন করা হয় হ্যাঁ বিভিন্ন ফলফলাদি আর কি আমাদের vitamin এর চাহিদা পূরণ করে সে সময় গরমের সময় তো অনেক ফলফলাদি আর কি উৎপন্ন হয় হ্যাঁ তবে আমার যেটা মনে হয় যদিও এখন শীতকাল একটু মানে তোমার সমস্যার সম্মুখীন হলেও তখন দেখা যাচ্ছে যে গরমের থেকে কিন্তু আমার শীতটা অনেক পছন্দের একটি সময় গরমে কিন্তু আসলে দিন পার করা অনেকটাই tough হয়ে যাই হ্যাঁ তুমি ঠিক বলেছো গরমের সময় আর কি মানুষের জীবন দুর্বিষহ হয়ে যায় শীতের মধ্যেও হয় কিন্তু তোমার শীত থেকে নিবারণের জন্য যে পোশাকগুলো আছে ওগুলা পড়লে শীত অতটা লাগে না কিন্তু গরমের সময় তো সেভাবে থাকা যায় না মানুষের গরমে দুর্বিষহ হয়ে যায় শীতটা আমাদের তবে বন্ধু একটা জিনিস লক্ষ্য করে দেখো তুমি শীতটা আমাদের জন্য একটু ভালো লাগলেও

হ্যাঁ, গরীব দুঃখী মানুষের তাদের পোশাক আশাকের অনেক সল্পতা থাকে তাই জন্য তাদের শীতে সেরকম পোশাক আশাক পায় না তো পড়ার জন্য এজন্য তাদের কাছে একটু শীত টা অনেক মানে মরার উপরে খাঁড়ার ঘার মতনই আর কি দেখায় হ্যাঁ এটাই তবে বন্ধু শীত উম যেমন তেমন শীতটা অনেক ভালো যদিও অনেক ভালো আমাদের ঋতু কিন্তু দেখা যাচ্ছে তোমার বসন্তটা ও কিন্তু খুব ভালোভাবে বাংলাদেশের মানুষ পার করে কারণ বসন্তের সময় কিন্তু তোমার দেখা যাচ্ছে সবকিছু মানে প্রকৃতির আবহাওয়া পরিবর্তন হয়ে যায় মানে দেখতে চমৎকার লাগে হ্যাঁ চারদিকে গাছপালার নতুন পাতা তারপরে গাছের নতুন ফল ফুল এগুলাতে চারদিক ভরে যায় আর কি হ্যাঁ তারপর তোমার ঐযে আহ আমরা কিন্তু দেখা যাচ্ছে শহরে যারা থাকে তাদের থেকে গ্রাম অঞ্চলের মানুষ এগুলো বেশি ভালোভাবে উপভোগ করতে পারে এই যে কোকিলের ডাকটা তুমি এটা কখনো শুনছো কিনা জানি না এটা বাংলাদেশের মানুষ কিন্তু খুব কাছ থেকে উপভোগ করছে হ্যাঁ বন্ধু কোকিলের ডাকটা আমার খুব ভালো লাগে তোমার কেমন লাগে তাই বলো আমি তো শুনছি হ্যাঁ আমার তো অনেক ভালো লাগে কোকিলের ডাকটা অনেক সুন্দর অনেক মধুর একটি সুর আমার কাছে হ্যাঁ এমন একটা জিনিস দেখো শুধু বসন্তকালে দেখা যায় অন্য মাসে কিন্তু ডাকে না হ্যাঁ এটা শুধু বসন্তেই দেখা যায় কোকিলের ডাক যদি মানে কেউ উপভোগ করতে চায় তবে আমি বলবো তাকে যে বাংলাদেশে আসাটাই ভালো কারণ বাংলাদেশে বসন্তের কোকিলের ডাক কিন্তু অনেক অনেক অনেক সুন্দর মানে একদম মধুর হ্যাঁ মধুর মতন একবারে মধুর মতন ঠিক বলেছো এর মধুর উপরে আর কিছু হয় না আমরা হ্যাঁ আবার গ্রীষ্মতেও কিন্তু অনেক ভালো লাগে এই গ্রীষ্ম হ্যাঁ গ্রীষ্মতে বিভিন্ন ফলফলাদি হয় আর কি গ্রীষ্মতে মনে হয় আনুমানিক সব থেকে বেশি ফল ফলে গ্রীষ্মকালীন সময়ে জাম আম কাঁঠাল লিচু এগুলা সব তো গ্রীষ্মকালীন ফল

হ্যাঁ হ্যাঁ জিনিসটা কিন্তু অনেক ভালো একটা দিক আহ আমরা যেটা লক্ষ্য করি যে গ্রীষ্মকালে অনেক ফসল ফলাদি ফলাই অনেক ফলমূল মনে করো মানে বিভিন্ন হরেক রকমের ফল কিন্তু ফলে এই গ্রীষ্মকালীন আর অন্যান্য দেশের আম এর থেকে আমাদের দেশের আম অনেক গুণে ভালো বিশেষ করে আমাদের পাশের দেশ যেমন ভারত ভারতের আমি গেছি ভারতের আমের থেকে আমাদের দেশের আম অনেক সুন্দর ওদের দেশের আম অতটা সুন্দর না

হ্যাঁ যদিও আমি ভারতে যাইনি বন্ধু আহ তারপরও আমার মনে হয় আমাদের দেশটাই সেরা এদিক থেকে দেখা যাচ্ছে তোমার আম তো অনেক সুস্বাদু অনেক সুস্বাদু হ্যাঁ বন্ধু আম আসলেই একটি সুস্বাদু ফল তারপরে লিচু বলো যেদিকেই বলো কাঁঠালের কথা তো বলবোই না কাঁঠাল আমাদের জাতীয় ফল কাঁঠাল খেতে আমার খুব ভালো লাগে এখন তোমার কেমন লাগে আমি জানি না

হ্যাঁ কাঁঠাল খেতে আমারও অনেক ভালো লাগে কাঁঠাল আমাদের দেশের জাতীয় ফল এটা আমাদের দেশের আহ সবারই খেতে ভালো লাগে কাঁঠাল জিনিসটা আবার দেখো কাঁঠাল বন্ধু তুমি লক্ষ্য করেছো কাঁঠালের কিন্তু সবকিছুই মানুষ

হ্যাঁ কাঁটাপাকা দুইটাই আর কি চলে এখন কাঁটা আহ কাঁচা থাকলে তোমার ঐটা হচ্ছে রান্না করে খায় আর পাকলে ঐটা তো এমনি খাওয়া যায় আর কি এটা শুধু কিন্তু বাংলাদেশের মানুষগুলাই উপভোগ করতে পারে কারণ বাংলাদেশ ছয় ঋতুর দেশ তুমি প্রথমেই বলেছো বাংলাদেশ ছয় ঋতুর দেশ তুমি ঠিকই বলেছো যে এই ঋতুভিত্তিক আমাদের কিন্তু অনেক রকমের ফলফলাদি ফলে আবহাওয়ার পরিবর্তন হয় এটা শুধু আমরাই উপভোগ করতে পারি বলে আমি মনে করি

তোমার বর্ষাকালে দেখা যাচ্ছে খাল নদী কিন্তু ভরা যৌবন ফিরে পায় বলে মনে করি আমি দেখা যাচ্ছে খালবিল সবকিছুই পানিতে জরাজীর্ণ হয়ে থাকে সব যেখানে যাবে সেখানেই মাছ হ্যাঁ হ্যাঁ তোমার আসলেই মাছ তোমার যে হারে জেলেরা মাছ ধরে সে হারে আমরা পাই আবার পাই ও না আর কি তারা মজুদ করে রাখে আর কি total তোমার হচ্ছে বর্ষাকালটা খুব সুন্দর লাগে আমার কাছে, টিপটিপ বৃষ্টি প্রচুর বৃষ্টি যখন তখন বৃষ্টি চলে আসছে আবার রোদ দাঁড়াচ্ছে আরে একটা সেই রকম একটা আবহাওয়া হ্যাঁ তুমি এটা ঠিক ই বলেছো খুব মজার একটি দেখার মতো কিন্ত আবহাওয়া যে তোমার হালকা বৃষ্টি হচ্ছে তার মধ্যে আহ রোদ বের হচ্ছে আবার বৃষ্টি হচ্ছে আসলে আচমকা ভিজিয়ে দিয়ে চলে যাচ্ছে এটা খুব একটা ভালো মনে করো মজার বিষয় যেরকম ভাবে কোন দিন ভিজেছো এভাবে হুঠ করে বৃষ্টি এসে ভিজাই দিয়ে চলে গেলো

হ্যা হ্যা বন্ধু হয়েছে ঐজন্যই তো তোমাকে বললাম যে হয়েছে নাকি তোমার বর্ষা বর্ষার সময় সবসময় কাছে এখন থেকে ছাতা রাখা লাগবে যখন বর্ষাকাল আসবে ধরো বর্ষাকালে তো ছাতা ছাড়া উপায় নাই হ্যা বর্ষা আসলে বাঙালিদের কিন্তু একটা কোথায় আছে যে বর্ষার ছাতা আর শীতের কাঁথা কখনো ছাড়তে নেই তুমি আমি আমায় আমি এ কথাটা বলতে চাচ্ছিলাম একটু আগে তুমি বললে আসলেই খুব ভালো একটা আবহাওয়া শীত বর্ষা গ্রীষ্ম শরৎ হেমন্ত তারপরে আর হ্যা এগুলা আসলেই একটা উপভোগ্য মূলক আবহাওয়া সবসময় সব আবহাওয়ায় উপভোগ করা যায় তবে কালক্রমে এখন বর্তমান পরিস্থিতিতে বিশ্বে যে হারে তোমার মানে বায়ু দূষণ হচ্ছে এবং গাছ পালা নিধন হচ্ছে সেক্ষেত্রে আসতে আসতে ঋতুর উপরেও এগুলার প্রভাব পড়ছে তুমি কি এটা খেল খেয়াল করেছো হ্যা বন্ধু এটা আমি খুব ভালো ভাবে লক্ষ্য করেছি তুমি খুব মানে important একটি কথা বলেছো উম যে দেখাচ্ছে বায়ু দূষণের ফলে কিন্তু তোমার আবহাওয়া দেখা যাচ্ছে অনেকটাই নষ্ট হয়ে যাচ্ছে উম যেগুলো আমাদের মানে প্রকৃতির উপরে কিন্তু হ্যা বিরূপ প্রভাব ফেলতে পারে তোমার যানবাহনের যে হচ্ছে তোমার ধোয়া তেল তেল গ্যাসের যে ধোয়াটা হয় যানবাহন চলা চলার পরে এটা আমাদের পরিবেশের জন্য খুব খারাপ আমি বলে মনে করি হ্যা আবার তোমার দেখা যাচ্ছে কালভার্ট এর যেমন ইটের তোমার ভাটা টাটা আছে এগুলোতে অনেক কিন্তু আবার উম দেখা যাচ্ছে সমস্যা হ্যা নাইট্রোজেন গ্যাস এগুলা আসলে আমাদের পৃথিবীর মানে সবার সব সবসময় সব জাগার জন্যই আর কি খারাপ হ্যা তবে আমি মনে করি গাছ কাটা নিধন থেকে আমাদের গাছ কাটা থেকে রক্ষা করতে পারবো আমরা সবাই যদি সচেতন হই তারপরে বায়ু দূষণ থেকে ও রক্ষা করা সম্ভব কিন্তু অনেকটাই হ্যা হ্যা বন্ধু তুমি এটা ঠিক বলেছো আমাদের দেশে অনেক পরিমানে গাছ নিধন হয় আমাদের দেশ কি পুরা দেশ সবসময় সব জাগাতেই আর কি গাছ নিধন করা আসলে ঠিক না একটি গাছ লাগালে আমরা পড়েছি পাঁচটা গাছ লাগাতে হয় এখনতো তা মানুষের মধ্যে দেখা যায়না হ্যা বন্ধু তবে আজকের বিষয় নিয়ে তোমার সাথে কথা বলে অনেক ভালো লাগছে যে আবহাওয়া সম্পর্কে আমরা দুজন আলোচনা করলাম অনেক কিছু জানা অজানা জানলাম আমার কিন্তু ভালো লাগছে তোমার সাথে কথা বলে হ্যা বন্ধু আমারও ভালো লাগছে আশা করি আমরা আরো সামনে অনেক topic নিয়ে আলোচনা করবো বিশেষ করে এই topic টা আলোচনা করার দরকার ছিল আজকে আমাদেরকে এইজন্যই আমি মনে করলাম যে আগে phone দেই আচ্ছা বন্ধু আবার পরে দেখা হবে আচ্ছা উম HelloRoni হম বল Manik কি খবর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 এই চলে যাচ্ছে তোর কি খবর সব ঠিক ঠাক বাড়িতে এই ঠিক ঠাক বাড়িতেই আর তোমার বাড়িতে সব ঠিক ঠাক এখনো পর্যন্তু আর তো কনো সমস্যা নেই সে করোনা যা সমস্যা হয়েছিল তার পর হম থেকে তো আর কোনো সমস্যা নেই এখন সব ঠিকঠাকই আছে তো করোনা তো চলে গেল সব কিছুই ঠিকঠাক হয়ে গেল রাস্তাঘাট সব খুলে গেছে আর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 বা তার পরেও উহ চিন্তাভাবনা করলাম যে বেরোবো কিন্তু বেরোনোর হয়ে ওঠেনি তো এখন তো সবকিছু ঠিকঠাক হয়ে গেছে এখন বেরোনোই যায় তো মোটামুটি কোথা চিন্তা-ভাবনা করছিস যে কোথায় যাওয়া যায় বা কোথায় গেলে সুবিধা হবে কি ভাবনা চিন্তা করছিস উম কোথায় যে যাব ভাবছি যে এই সময়ে পাহাড়ের দিকে গেলেও হয় একটু Weather টা ভালো এখন পাওয়া যাবে আর ঠান্ডা ঠান্ডা তো আছেই উম হালকা পাতলা ঠান্ডা সেই ক্ষেত্রে ওখানে গেলে হয়তো এখন snowfall দেখা যেতে পারে না কি বলো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 কারণ আমাদের এখানে শীতকালে যেরকম তাপমাত্রাটা থাকে পাহাড়ের দিকে গেলে হয়তো এখন সেই রকমের তাপমাত্রা টা থাকবে কিন্তু

আহ তাপমাত্রা অনেকটাই বেড়ে যাবে তো এই টাইমটা কিন্তু যাওয়ার যেতে পারে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 তো ঠান্ডা টা কিন্তু সহ্য করা আমাদের পক্ষে সম্ভব নয় কারণ আমরা তো ঠান্ডার জায়গাতে থাকিনা সেইরকম কারণ এর ওখানে যে পরিমানে মাইনাস ডিগ্রী অব্ধি চলে যায়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 হম ঘুরতে যাওয়া মানে তো একটা সবকিছু relax এর ব্যপার Mind, relax সরিয়ে যে relaxation ব্যাপারটা থাকাটা আগে দরকার এবার দেখা গেলো ঘুরতে গেলাম ঘুরতে গিয়ে শরীর আবার খারাব হয়ে গেলো তো সেই রকম ভাবে ঘুরতে গিয়ে তো কোন লাভ নেই আর তাপমাত্রাটা এখন একটু বেশি আছে তো এই টাইম তা তেই যাওয়া যেতে পারে দেখা গেলো হয়তো এক সপ্তাহ বা দুই সপ্তাহের মধ্যে যদি এর যাওয়া যায় বা চিন্তা-ভাবনা করি তাহলে সমস্যা তো আমার মনে খুব একটা বেশি হবে না তাহলে হ্যাঁ সমস্যা তো হবে না তো এখন এর আবার আগে থেকে Booking টুকিং করতে হবে Hotel টোটেল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 সেগুলো তো সেগুলো তো হয়ে যাবে তার জন্য না কারণ এখন তো আহ Online এ Hotel, booking থেকে ticket, booking থেকে সবকিছুই পাওয়া যায় এর তো কোথায় যাওয়ার চিন্তা ভাবনা করছিস যদি বলিস যে হ্যাঁ দার্জেলিং এর দিকে যাওয়া যাবে পাহাড়ের দিকে সেটা কিন্তু যাওয়া যেতে পারে বা যদি বলিস যে কালিম্পং এর দিকে যাব সেটাও কিন্তু যাওয়া যেতে পারে তো যেখানে যাব সেখানে আগে থেকে Hotel, booking করে নিলাম সেগুলো করা যেতে পারে আর যাওয়া বলতে আমার মনে হয় যে Train যাওয়া টাই এস থেকে সুবিধাজনক তার কারণ Train এর যে journey টা আছে সেটা অনেকটা safe আর বসে বা অন্য যে কোন গাড়িতে যদি যাওয়া হয় সে ক্ষেত্রে খরজ টাও অনেক টা বেশি পড়বে তাদের শরীরের ওপরেও কিন্তু একটা প্রভাব পড়বে তো আমার মনে হয় যে Train যাওয়াটাই সুবিধা হবে সব থেকে উহ হ্যাঁ train যাওয়াটা তো সুবিধা হবেই কারণ train চলে গেলে একটা এর মানে নির্ভয় আরামসে গেলাম আহ সুন্দর করে train এ খাওয়া দাওয়া করে উঠলাম বা একটা সময় যে সময়টা থাকবে সে সময় টা কাটানোর একটা সুবিধা হাঁটাচলা করতে পারব সব সময় তো আর বসে এর থাকা সম্ভব নয়

Train গেলেই সুবিধা তো Train এ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 Howrah থেকে তো আছে এর যেমন NJP এর দিকে যেতে Shatabdi আছে এখন তো Vande, Bharat দিয়েছে সেইটা আছে আহ Vande, Bharat তো নতুন গাড়ি দিয়েছে এখানে নাকি লোকজনের প্রচন্ড ভিড় হচ্ছে লোক মানে যাচ্ছে পরীসেবাটা ভালো নাকি তো Vande, Bharat এ যাবে নাকি হ্যাঁ বন্ধে ভারতে যাওয়া যেতে পারে কারণ Vande, Bharat এ গেলে নতুন একটা অভিজ্ঞতা হবে কারণ Vande, Bharat, train টা শুনছিলাম অনেক ভালো করেছে আর এই train এর ভিতরে যে পরিষেবা গুলো আছে সেটাও অনেকটা ভালো যেটা শুনছিলাম যে Plain এ যেরকম ধরণের সুবিধা থাকে সেইরকম ধরণের সুবিধা আছে সেখানে বসার জায়গা থেকে শুরুকরে সবকিছু বেশ ভালই করেছে তারপরে Train এর ভেতরে যে environment আছে বা সবকিছু চারদিকে কাচ দিয়ে সব ঘেরা তো Train যেতে যেতে যে বাইরের দৃশ্য আছে সেগুলো সব ভালো করে দেখা যাবে তো Vande, Bharat এ যাওয়া যেতে পারে কিন্তু একটা জিনিস আমি যেটা দেখছিলাম যে Vande, Bharat এ যদি যাই তাহলে Vande, Bharat এর যে খরচটা আছে সে খরচটা কিন্তু অনেকটাই বেশি হবে কারণ ওখানে দেখছিলাম যে

হ্যাঁ সেটা তো হবেই কারণ দেখো এখন Service যদি ভালো আহ নিতে চাও বা পরিষেবা ভালো নিতে চাও তাহলে তো ভাড়াটা একটু বেশি হবেই আর ওখানে তো সেরকম সুযোগ-সুবিধা গুলোও আছে Vande, Bharat এ যেমন

থ্রি সিক্সটি ডিগ্রি তুমি ঘুরতে পারবে এইদিক ঐদিক মনে সুযোগ সুবিধা অনেক আছে বলেই রেটটা একটু বেশি Normal, Train থেকে তো যাওয়া যেতে পারে কিন্তু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 হ্যাঁ সেগুলোতে খরচা একটু কম পড়বে আর আহ হম মানে ওইটা টাইমটা একটু বেশি এটার থেকে Vande, Bharat এর থেকে তো যাওয়া যেতে পারে অসুবিধা নেই Vande, Bharat এ টাইম বেশি মানে কতক্ষণ তও লাগতে পারে Vande, Bharat দেখা গেল বলছে যে হাওড়া থেকে আট ঘন্টাতে ঢুকে যাবে Siliguri তে কিন্তু হম যদি আমি অন্য কোন Train এ যাই তাহলে কতক্ষন আরো বেশি সময় লাগতে পারে আরো যেমন Shatabdi তে গেলে আরো হয়তো দু'ঘণ্টা কি আড়াই ঘন্টা সময় বেশি লাগবে আরো অন্যান্য গাড়িতে গেলে হয়তো যেগুলো হয়তো Padatik আছে বা Saraighat আছে বা ধরে রাখো Darjeeling, Mail আছে এই যেগুলো গেলে হয়তো আরো আমার বারো ঘন্টা লেগে যাবে বা এইরকম আরকি ব্যাপার সময়টা একটু বেশি লেগে যাবে

আমরা সন্ধ্যার দিকে Train এ উঠলাম তো সন্ধ্যার দিকে Train উঠলে তো রাত্রিটা আমরা train এর মধ্যেই পার করে দেব সে ক্ষেত্রে দেখা গেল যে এর বারো ঘণ্টা বা তেরো ঘন্টা লাগছে তো সে ক্ষেত্রে আমাদের অসুবিধার কিছু হবে না আমরা সন্ধ্যাবেলার মধ্যে দিকে যদি Train এ উঠি এ তাহলে তার পরে সকালে হম সকালের মধ্যে আমরা সেখানে পৌছিয়ে গেলাম এবার সকালে সেখানে পৌছিয়ে তারপরে ফ্রেশ হলাম ফ্রেশ হওয়ার পরে তারপরে গাড়ি নিয়ে নিলাম এবার গাড়িতে করে হয় আমরা Kalimpong এর দিকে হোক বা অন্য যে কোনো দিকে হোক আমরা তখন বেরিয়ে গেলাম সে জিনিসটা তো করা যেতেই পারে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সেই জিনিসটা করা যেতে পারে আর আহ এর এটাও ভালো যে রাত্রে বেলা খাওয়া দাওয়া করে আরামসে উঠে গেলাম নয়টা দশ টার দিকে যে সমস্ত Train গুলো আছে padatik যেমন sealdah থেকে আছে আমাদের padatik আছে darjiling, mail আছে হম এই গাড়ি গুলোতে যদি আমরা উঠে যাই এর মোটামুটি ওই কটা দশটা দশটা পড়েন দশটা পাঁচের দিকে আছে দুটো গাড়ি তো এগুলোতে যদি উঠে যেতে পারি তাহলে পরের দিন হয়তো নয়টা দশটার দিকে আরামসে আমরা এর নেমে যাচ্ছি হ্যাঁ তো সে ক্ষেত্রেও ওখানেও ফ্রেশ ট্রেস হয়ে সেদিনটা হোটেলে থেকে বা হোটেল নিয়ে বিকেলের দিকে ঘুরতে পারলাম বা হয়তো সেখান থেকে মনে করি যদি আবার অন্য কোথাও যাই সেই জায়গাটাও হয়তো যাওয়া যেতে পারে হ্যাঁ সেটা তো যাওয়া যেতেই পারে দেখা গেলো তো আমরা হয়তো উম tour টা এরকম ভাবে ঠিক করলাম যে Kalimpong হয়ে তারপরে আমরা Darjeeling ঢুকলাম এবং Kalimpong থেকে তো Darjeeling এর দূরত্ব খুব একটা বেশি নয় আমি যে টুকু দেখছিলাম বিভিন্ন যে ব্লগ আছে বা internet এ যেটা দেখছিলাম যে kalingpong থেকে হয়তো আহ ছোট গাড়িতে করে এক থেকে দেড় ঘন্টা লাগবে Darjeeling পৌঁছাতে তো আমরা হয়তো প্রথমে Kalimpong এ গেলাম সেখানে এর একটা রাত্রি ওখানে stay করে তারপরে আমরা হয়তো ইয়াতে গেলাম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 হ্যাঁ হ্যাঁ সে জিনিসটা করা যেতে পারে আর এর খুব একটা বেশি দূরত্ব নয় আহ দেড় দুই ঘন্টার রাস্তা আছে আরামসে যাওয়া যেতে পারে বা হয়তো Kalimpong থেকে আরেকটু উপরে যাওয়া যেতে পারে Namchi, Namchi বলে একটা জায়গা আছে তার পরে হচ্ছে Rengopo বলে একটা জায়গা আছে এই সমস্ত জায়গা গুলো কিন্তু কাঁচা কাছি মানে Kalimpong এর খুব কাছা কছি ওই এক দেড় ঘন্টার রাস্তা

ওই যে পাহাড়ের উপর দিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে নিয়ে যায় বলেই সময় লাগে আর আমাদের সমতলের মতো তো নয় যে ওখানে উম খুব Speed এ গাড়ি টা চালাতে পারবে ওখানে খুব আস্তে আস্তেই গাড়িটা চালানো চালানো যায় বা চালাতে হবে নাহলে তো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 উম সেটা তো একটা বেপার আছে আমি দেখেছি ওখানকার যে Driver গুলো আছে তারা কিন্তু মানে গাড়ি চালানোতে কিন্তু অনেক দক্ষ আমাদের এই সমতলে যে Driver গুলো আছে তারা কিন্তু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 না না একদম হম একদমই নয় কারণ ওখানে আসল কথা হচ্ছে ওখানে যারা উম গাড়ি চালায় ওরা গাড়ি চালিয়ে চালিয়ে কিন্তু ওদের অভস্ত বা ওদের জায়গা গুলো দেখে অভ্যস্ত বা ছোট থেকে দেখে আসছে যে এখানে কি ধরণের গাড়ি চালাতে হবে কখন pickup বেশি দিতে হবে কখন কম দিতে হবে কারণ উঁচু নিচু জায়গার ব্যাপার আছে

উম ওই পাহাড়ে গিয়ে চালিয়ে অভ্যস্ত নয় তো সে ক্ষেত্রে আমাদের এখানকার driver রা হয়তো একটু ভয় পেতে পারে বা হয়তো উম মানে সেই জিনিসটা এর confidence টা পাবেন যে ওখানে কিভাবে চালাবো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

তাইলে কয়দিনের tour ঠিক করা যেতে পারে আমরা Kalimpong এ দেখা গেলো একদিন বা দুইদিন Hold করলাম তারপরে সেখান থেকে আবার Darjeeling এ ঢুকলাম তো কয়দিন লাগতে পারে তাহলে মোটামুটি কয়দিন এই ধরে রাখো যে উহ চার দিন চার পাঁচ দিন তো লাগবেই কারণ এর মানে জায়গা গুলো explore করার জন্য মানে জায়গা গুলো দেখার জন্য তো একটু সময় তো লাগবেই কারণ একদিনে তো দেখে সম্ভব করতে পারবে না তাইনা হ্যাঁ সেটা তো হবে তার কারণ Darjeeling এ তো অনেক দেখার জায়গা আছে যেটা Tiger, hill আছে যেটা sunrise বেশ ভালো রকমের দেখা যায় তারপরে যে বাতাসিয়া loop আছে বা side, seen যে গুলো আছে সেগুলো Darjeeling এ বেশ ভালো আছে আর এখন যা weather আছে সেই weather এ ঘুরে বেশ ভালো মজা হবে আর এখন তো কোন মেঘ নেই মেঘ যদি না থাকে তাহলে আমাদের যে Kanchenjunga পাহাড় আছে সে পাহাড়টাও কিন্তু সুন্দর ভাবে দেখা যাবে আর হ্যাঁ হ্যাঁ আর হোটেল টা যদি

তাহলে হোটেলের যে windo থাকবে বা হোটেলের যে বেলকনি থাকবে সে বেলকনি থেকেই আমরা Kanchenjunga কে পরিষ্কার দেখতে পাবো যদি মেঘ না থাকে তাহলে হম হম তাহলে উম

ধরো যে আহ আমরা আগে যাচ্ছি হচ্ছে darjiling, Darjeeling থেকে চলে গেলাম Kalimpong ঠিকাছে Kalimpong হয়ে চলে গেলাম হচ্ছে Namchi মানে ওই রাস্তা দিয়ে উপরেআমরা যদি উম আগে আবার Kalimpong যাই kalingpong থেকে যদি Darjeeling যাই তাহলে Darjeeling থেকে আবার ধরে রাখো যে Namchi যেতে আবার Kalimpong এর উপর দিয়ে যেতে হবে তো সেই ক্ষেত্রে উম এইদিক থেকে তাহলে দেখতে দেখতে যাই darjiling তা যাই Darjeeling থেকে চলে গেলাম kalingpong, Kalimpong থেকে চলে গেলাম Namchi বা rampo ওই সমস্ত জায়গা গুলোতে গেলে মানে আরো উপরে যদি যেতে চাও তাহলে সেই জায়গা গুলোতেও যাওয়া যেতে পারে নাকি বোলো হ্যাঁ সেটা করা যেতে পারে তারকারণ আমরা একটা জায়গায় যেখানে যাবো সেখান থেকে আবার যেন পিছনে ফায়ার না আস্তে হয় আমরা যেহানে যাবো হম সেখান থেকে আবার সামনের দিকে এগিয়ে যাতে Darjeeling এ ঢুকতে পারি সেরকমের একটা চিন্তা ভাবনা করা যেতে পারে আর ওখানে তো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 হ্যাঁ tracking করা যেতে পারে তারপরে ধরে রাখো যে camping করা যেতে পারে কারণ ওখানে বিভিন্ন sport আছে হ্যাঁ উম pangong বলে আছে তারপরে হচ্ছে redipo বলে একটা জায়গা আছে এর তো ওই সমস্ত জায়গা গুলোতে কিন্তু হচ্ছে ওই কি যেন বলছে ওই তোমার camping এর একটা ভালো সুযোক সুবিধা আছে কারণ ওখানে গেলে ওখানে ওদের tent পাওয়া যায় বা tent ওরা করে দেয় আছে ছোট ছোট ছোট ছোট জায়গা হম সেই জায়গা গুলোতে হয়তো রাত কাটাতে পারলে বা থাকতে পারলে একটা adventure একটা ব্যাপার আরকি আসবে নতুন ণত্ব একটা জিনিস

তো সেই ক্ষেত্রে যদি আমরা এই জিনিসগুলো করতে যাই তাহলে কি আমাদেরকে এইযে tent এর যে মালপত্র যে গুলো আছে সেগুলো কি আমাদের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 হ্যাঁ এবার তুমি যদি মনে করো যে তুমি use করবে তোমার জন্য যদি তোমার যদি থাকে তাহলে তুমি নিয়ে যেতে পারো বা তুমি যদি মনে করো যে না এখান থেকে আমি নিজের জিনিস নিজে নিয়ে যাব তাহলে নিয়ে যেতে পার আর যদি মনে করেন আমার জিনিস নেই বা জিনিস কিনব না ওখানে টাকা কেন invest করতে যাবো সে ক্ষেত্রে ওখান থেকে কিন্তু ভাড়া পাওয়া যায়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 jacket ভাড়া পাওয়া যায় বা ধরে রাখো যে jacket কিনতেও পাওয়া যায় ওখানে তারপরে হচ্ছে gum shoe type এর এগুলো কিনতে পাওয়া যায় ওখানে যারা minus যারা থাকে বা যায় ওখানে বরফের মধ্যে তো সেই জিনিসগুলো কিন্তু ওখানে কিনতে পাওয়া যায় আর আমাদের এখানে বুঝতে পারছ ওই সব জিনিসগুলো আমাদের এখানে সে রকম ভাবে চলবে না বা সেরকম ভাবে না লোকজন নেবে না সেরকম jacket ট্যাকেট কারণ ওই সমস্ত jacket গুলো তো ঐখানেই চলবে বা ওখানকার লোকজন সচরাচর use করে তো সেক্ষেত্রে ওখানে দামটাও একটু পরিমাণমতো কম হবে আর জিনিসটা অনেক রকম

হ্যাঁ হ্যাঁ ওই জিনিসগুলো তো আমাদের এখানে চলবে না কারণটা হচ্ছে যে আমাদের এখানে তো অতটা ঠান্ডা পরে না যেহেতু পাহাড়ি এলাকায় ঠান্ডাটা একটু বেশি পরে সুতরাং ওদের ওখানে এই জিনিসপত্র গুলো বেশি ভালো পাওয়া যাবে তো সেক্ষেত্রে যদি দেখি যে দাম মোটামুটি reasonable আছে নেওয়া যায় তাহলে ওখানে গিয়ে হয়তো কিনে নিলাম আর যদি দেখি যে দাম বেশি বলছে তাহলে হয়তো আমরা ভাড়াতে নিয়ে নিলাম সেরকমও তো করা যেতে পারে কারণ একা যে যাবো তার তো একটা budget আছে একটা খরচের ও ব্যাপার আছে সেই খরচের দিকটাও আগে ভেবেচিন্তে দেখতে হবে যে হ্যাঁ কত খরচ হতে পারে বা না পারে সেটাও চিন্তা ভাবনা করে দেখতে হবে তো যদি দেখি যে দাম হাতের নাগালের মধ্যে আছে তাহলে হয়তো কিনেই নেবো

না সে তো অবশ্যই দেখো সব কিছুর মূলে তো পয়সা কারণ পয়সা না থাকলে এই ঘোরাটোরা তো যাবে না পয়সা তো একটা বাজেটের একটা ব্যাপার আছে এখন বাইরে গেলে তো খরচা আছে কারণ বাইরে গেলে আহ তো আমরা মানে সব কিছু কিনে খেতে হবে সবকিছুই আর একটা জিনিস দেখবেপাহাড়ের কিন্তু জানি না তুমি জানো কিনা পাহাড়ে কিন্তু উম সব জিনিস এর কিন্তু দাম বেশি মানে যেগুলো আমরা দৈনন্দিন জীবনে যে জিনিসগুলো ধরে রাখো যে তেল সাবান ম্যাগি বা যা যেসমস্ত জিনিস খাবার জিনিস গুলো থাকে সেই সমস্ত জিনিসের দাম কিন্তু একটু বেশি

ওগুলোর দামটা বেশি তার কারণ ওখানে সমতল থেকে তো তুলে নিয়ে যেতে হয় সেক্ষেত্রে carrying cost যেটা থাকে সেটা অনেকটা বেশি পড়ে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 শীতের জিনিসপত্র তো ওখানে খুব বেশি পরিমাণে পাওয়া যায় আমাদের এইদিকে তো শীতের জিনিসপত্র সেরকম বেশি পরিমাণে পাওয়া যায় না তার কারণ আমাদের সমতলে শীত কতদিন থাকে হয়তো তিন মাস বা maximum হলে চার মাস stay তার বেশি তো stay করে না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 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সে তো অবশ্যই আর তাহলে উম ঐটাই করি নাকি মানে মোটামুটি আমরা এদিক থেকে যাই darjeeling থেকে darjeeling দেখি kalimpong দেখি তারপরে ওপরে Namchi র দিকে গেলাম বা হয়তো Gangtok অবধি গেলাম তার উপরে last এ Gangtok তার উপরে তো আরও আছে তো যদি টাকা পয়সা একটু বেশি হয় তাহলে হয়তো Gangtok অবদি গেলাম কারণ আবার এক এক জায়গার মোটামুটি একদিন দুই দিন তো লাগবেই তাই না দেখতে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 একদম Namchi হয়ে darjeeling এ ঢুকে darjeeling থেকে Gangtok হয় তার পরে হয়তো আমরা ফেরত আসলাম সেইরকমের একটা চিন্তাভাবনা আবার plan টা সেরকম করতে হবে আর সে রকম করলে পরে সব জায়গা একসাথে ঘোরাও হয়ে যাবে আর আমাদের যে খরচ আছে সেটাও একবারে হয়ে যাবে না হলে দেখা গেল যদি একবার darjeeling যাই বা একবার Namchi যাই বা আরেকবার হচ্ছে Gangtok যাই সেক্ষেত্রে আমাদের সময়টা যেমন বেশি লাগবে তেমনি খরচটাও কিন্তু আরও অনেক বেশি হবে তো সেক্ষেত্রে আমার মনে হয় যে একসাথে যদি দুটো বা তিনটে জায়গায় যদি cover করা যায় তাহলে সেরকমভাবে যাওয়াটাই আমার মনে হয় সুবিধাটা বেশি হবে তার কারণ একই খরচে যাতায়াত সেটা হয়ে যাবে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 তো যদি যাই এরকম চিন্তাভাবনা করছি তাহলে কয়জন যাবে তোর ওখান থেকে কজন যাবে আমারএখান থেকে তো আরও তিনজন যাবে বলছিল আরও যে তিনটে বন্ধু আছে তাদেরকে বলেছি তো তারা বলছিলো যাবে এবার সে ক্ষেত্রে আগে চিন্তা ভাবনা করতে হবে কী যে টাকাপয়সা কত কি খরচ হচ্ছে সেটা আগে একটু চিন্তা ভাবনা করে plan program যদি করে নেওয়া যায় যে হ্যাঁ এত পরিমাণ একটা খরচ হতে পারে সেটা যদি একটা আগের থেকে জানা যায় তাহলে সুবিধা হবে তো তোর ঐখান থেকে কয়জন যাবে এখন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 কজন যাবে তবে ধরে রাখো যে চার পাঁচজন বলেছে তো সবাই যদি নাও যায় তা~ তাও তিন জন কি দুজন যাবে মানে আমি যাব এটা একদম sure তো আরও হয়তো দুই চার জন যাবে হয়তো তো ওদের সঙ্গে কথাবার্তা বলে দেখি ওরা কী বলছে কবে যাবে বা যেতে পারবে কিনা সে রকম করে যদি final দেয় তাহলে আমরা